সাদা-আ- অ এবং সাদার মধ্যে লাল রঙের বর্ডার দেওয়া এবং বাড়ির ঠিক সামনেই হলুদ কালার -এর--

ছাই এবং ওপর দিকটা ব্লু কালার -এর এবং তার মধ্যেখানে রেড কালার -এর একটা স্ট্রাইপ দেওয়া আছে এবং এই ছবিটি সকাল বেলা তোলা হয়েছে |

এখানে বিল্ডিং দেখা যাচ্ছে এবং এই ছবিটি সকাল বেলা --

এই ছবিটিতে দেখা যাচ্ছে যে একটি কাপড়ের জো দোকানের সামনে তোলা হয়েছে এবং দোকানের সামনে একটি বাইক এবং দুটি সাইকেল রাখা আ--

এবং জ্যাম -র ড্যাম -র জলটির কালার হচ্ছে মাটি কালার -এর উম কাদামাটি |

এপাসে ওপাশে ছড়ানো আছে এবং গা এই ছবিটি সকালবেলা তোলা হয়েছে।

ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি এটি একটি বনের মধ্যের বা--

আ-দু-দুদিকের গাছের ফাক দিয়ে--

সারি সারিবব্ধ সাজানো এবং চ মাটি খোঁড়া হয়েছে ইঁট গুলো কয়েকটা জায়গায় পোড়ো--

বলে একটি গার্ডেন -এর ছবি যেদিকে মানে এই রাস্তাটির মানে গার্ডেন -টি ঢুকতেই যে একটি রাস্তা আছে তার ওপরেই একটি ব্র্যাঙ্কেট -এ লেখা আছে --

এই ছবিটিতে দেখা যাচ্ছে যে এটি একটি এয়ারটেল ম আম দোকানের এয়ারটেল লেখা দোকানের সামনে তোলা হয়েছে এবং একজন ব্যক্তির মুখও সেই দোকান দিয়ে এগিয়ে আস--

তার পাশে একটি ছোট বাটিতে আর একটু তরকারী এবং তার পাশে আ স এ--

নৌকা রাখা আছে | যেগুলির রং হলুদ সবুজ নীল এবং এই ছবিটি সকালবেলা তোলা হয়েছে।